বুদ্ধ মন্দিরটি দেখতে খুবই ভালো লাগছে.

একটি সোজা পাকা রাস্তা দেখতে পাচ্ছি .

দুধারে ফাঁকা জায়গা .

খোলা আকাশ দেখতে পাচ্ছি .

ছোট ছোট ফুলের গাছ দেখতে পাচ্ছি .

সামনে একটি প্রাচীর দেখতে পাচ্ছি.

ক্যান্ডেলের মতো তিনটি হোয়াইট কালারের জিনিস দেখতে পাচ্ছি।

যেটা কিনা একটা জিমের।

তাদের পা গুলা দেখতে পাচ্ছি. .

এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি .

ওপরে খোলা আকাশ দেখতে পা--

পাবলিক ইস্কুল রাস্তার মাঝখানে অনেকগুলি গাছ রয়েছে।

অনেকগুলি লেবার কাজ করছে।

লা আকাশ দেখতে পাচ্ছি।

পাশে একটি সাইকেল রয়েছে।

তার পাশে একটি গেট রয়েছে।

গেটে একটি ব্যানার লাগানো আছে।

একটি বড়ো হল রুম ।

মোবাইলগুলি সুন্দরভাবে ব়্যাকে সাজানো আছে .

শিক্ষক মশাই দাঁড়িয়ে রয়েছেন .

বাড়িটির সামনে একটি লাল হলুদ পতাকা দেখতে পাচ্ছি.

সুন্দর একটি বড়ো জিমঘর দেখতে পাচ্ছি .

সুইমিং পুলটির চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে।

যেখানে সুন্দরভাবে চশমা গুলো রেকের মধ্যে রাখা আছে .

ব্যালকনিটির দূরে ছোট্ট একটি প্রাচীর রয়েছে।

প্রাচীরের মধ্যে ছোট ছোট সুন্দর গাছ রয়েছে।

একটি জালনাও দেখতে পাচ্ছি।

ইস্টেশনটির ভেতরে আলো গুলো খুব সুন্দর লাগছে.

স্টেশনটি খুব সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পন্ন .

প্যান্ডেলটি দেখতে খুফই সুন্দর লাগছে।

এই ছবিটির মধ্যে বিভিন্ন ধরনের জিমের যন্ত্রপাতি রয়েছে.

দুই একটি পুরাতন বাড়ি দেখতে খুব ভালো লাগছে।

দু চারজন লোক দেখতে পাচ্ছি।

কয়েকটি বস্তা দেখতে পাচ্ছি এখানে .

সুন্দর একটি আর্মি ক্যাম্প দেখতে পাচ্ছি।

বাড়িটির বাইরে কয়েকটি লাইট জ্বলছে.

পিছন দিকে একটি এল_সি_ডি বোর্ড দেখতে পাচ্ছি।

বাড়িটি দেখতে খুবই সুন্দর লাগছে.

বাড়িটি ওপরটি পুরো টিনে ভর্তি খুব সুন্দর লাগছে।

বাড়িটি কালার করা নাই.

একটি ছেলের পা দেখতে পাচ্ছি।

এটি একটি সেলুনের দোকান।